c ++ এ classes এবং objects এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
classes
objects encapsulation এবং
data abstraction
এটি একটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1110
g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
class এর ভূমিকা দিয়ে শুরু করি
এটি keyword class ব্যবহার করে তৈরী করা হয়েছে
এখানে ডেটা এবং ফাংশন থাকে
এটি code এবং ডেটা সংযোগ করে
class এর ডেটা এবং ফাংশনকে class সদস্য বলা হয়
এখন objects এ যাই
objects হল ভ্যারিয়েবল
তারা হল class একটি copy
তাদের প্রতিটির বৈশিষ্ট্য রয়েছে
properties ডেটা elements মাধ্যমে এবং
behavior member ফাংশন methods এর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়
এখন class জন্য syntax দেখি
class একটি keyword যা সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়েছে
classname হল class name
public private এবং protected হল অ্যাক্সেস specifier
এখানে data members এবং member functions সংজ্ঞায়িত করেছি যা হল public private এবং protected
এইভাবে class বন্ধ করি
এখন উদাহরণ দেখি
আমি ইতিমধ্যে code লিখেছি
আমি এটি খুলবো
আমাদের ফাইলের নাম class hyphen obj dot cpp
এখানে আমরা class ব্যবহার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিরূপণ করব
code ব্যাখ্যা করি
iostream হিসাবে এটি আমাদের header file
আমরা std namespace ব্যবহার করছি
এটি square class জন্য ঘোষণাকরণ
এখানে অ্যাক্সেস specifier ঘোষিত করিনি
ডিফল্টরূপে এটি private
x হল square class private সদস্য
এটি হল public specifier
area ফাংশন হল একটি public ফাংশন
এইভাবে class বন্ধ করি
এই সম্পর্কে আরো জানতে আমাদের slides ফিরে যাই
public specifier
the class বাইরে ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেয়
public member program যে কোনো স্থানে ব্যবহার করা যাবে
private specifier
private হিসাবে ঘোষিত সদস্য class বাইরে ব্যবহৃত be অ্যাক্সেস করা যাবে the
private সদস্য শুধুমাত্র class সদস্যের দ্বারা ব্যবহার করা যাবে
protected specifier
protected মেম্বার class বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না
এইজন্য ডিরাইভ class ব্যবহার করতে হবে
এখন program ফিরে যাই
এখানে we statement class এর name
scope রেজল্যুশন operator এবং ফাংশনের name রয়েছে
এটি দরকারী
কারণ এই অপারেটর বলে যে area global ফাংশন নয়
এটি square class member ফাংশন
একটি argument int a হিসাবে passed করেছি
এই সম্পর্কে আরো জানতে আমাদের slides ফিরে যাই
এটি লুকানো ডেটা অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়েছে
একই নামের সাথে ভ্যারিয়েবল to ফাংশন অ্যাক্সেস করতে scope রেজল্যুশন operator:: ব্যবহার করি
ধরুন local এবং global ভ্যারিয়েবলের একই name রয়েছে
local ভ্যারিয়েবল অধিক প্রাধান্য পায়
এখন we operator ব্যবহার করে global ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারি
এখন program ফিরে যাই
এখানে a এর মান x a সংরক্ষিত হয়েছে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল return করি
x হল private সদস্য
private প্যারামিটার অ্যাক্সেস করতে public member a ব্যবহার করেছি
private মেম্বর সর্বদা লুকিয়ে থাকে
এটি আমাদের main ফাংশন
sqr হল square class object
এইভাবে object নির্মাণ করি
class name তারপর অবজেক্টের name
এখানে sqr এবং dot operator ব্যবহার করে area ফাংশন call করেছি
argument হিসাবে 4 pass করি
x we মান 4 set করি
এটি return statement
এখন save এ টিপুন প্রোগ্রাম এক্সিকিউট করি
keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal উইন্ডো খুলুন
লিখুন g ++ space class hyphen obj dot cpp spaceo space class
enter টিপুন
লিখুন/class dot slash class
enter টিপুন output হল
area of the square is 16
এখন আমাদের program ফিরে যাই
এই পর্যন্ত দেখেছি
class একসাথে সম্মিলিত ডেটা এবং ফাংশন
class হল একক unit
যেখানে তাদের ব্যবহৃত ডেটা এবং ফাংশন দলবদ্ধ থাকে
এই পদ্ধতিকে encapsulation বলে
তারপর আমরা private এবং public সদস্যের সাথে class দেখেছি
private ডেটা লুকানো রয়েছে
এটি class বাইরে অ্যাক্সেস করা যাবে না
এই প্রক্রিয়াকে data abstraction বলে
interface দেখা যায় কিন্তু রূপায়ণ লুকোনো রয়েছে
tutorial শেষে চলে এসেছি
slides ফিরে যাই
সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি
encapsulation data abstraction
private মেম্বর
int x
public ফাংশন int area int
classes classes square
object তৈরী করা
square sqr
sqr dot area object ব্যবহার করে একটি ফাংশন call করা
এখন প্রদত্ত বৃত্তের পরিসীমা পেতে একটি program লিখুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি